জাভাতে ডিফল্ট কনস্ট্রাক্টর এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ডিফল্ট কনস্ট্রাক্টর সম্পর্কে এবং একটি কনস্ট্রাক্টর তৈরী করা
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট জেডিকে 16 এবং এক্লীপ্স 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে এক্লীপ্স ব্যবহার করে ক্লাস এবং ক্লাসের অবজেক্ট তৈরী সম্পর্কে জানা আবশ্যক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
httpwwwspoken tutorialঅর্গ কনস্ট্রাক্টর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস ইনিসিয়েলাইজ করতে ব্যবহৃত হয়
এটি নতুন অবজেক্ট তৈরির সময় কল করা হয়
এখন দেখি যে কনস্ট্রাক্টর জাভাতে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে
তাই এক্লীপ্সে আমি ইতিমধ্যে studentজাভা নামক একটি জাভা ফাইল তৈরি করেছি
স্টুডেন্ট ক্লাসে আমরা দুটি ভ্যারিয়েবল ঘোষিত করব
লিখুন ইন্ট roll number সেমিকোলন এবং স্ট্রিং নামে সেমিকোলন
একটি মেথড তৈরী করি
তাই লিখুন ভয়েড studentDetail কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে roll number তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে লিখুন নামে এখন মেন মেথডে আমরা এই মেথড কল করব
সুতরাং একটি অবজেক্ট তৈরী করে মেথড কল করি
তাই লিখুন স্টুডেন্ট অবজেক্ট নেম স্টু ইস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট তারপর স্টু ডট মেথড নেম স্টুডেন্টডিটেইল প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আউটপুট হল 0 এবং নাল
সুতরাং ইন্ট ভ্যারিয়েবল roll number তার ডিফল্ট মান শূন্যতে ইনিসিয়েলাইজ করা হয়েছে
এবং স্ট্রিং নেম তার ডিফল্ট মান নাল এ ইনিসিয়েলাইজ করা হয়েছে
আমরা কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত না করতে পারলে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরী করা হয়
ডিফল্ট কনস্ট্রাক্টরে কোন প্যারামিটার নেই
এটি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে তাদের ডিফল্ট মানে ইনিসিয়েলাইজ করে
কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত করি
তাই লিখুন studentস্ বড়হাতের অক্ষরে প্রথম বন্ধনী এবং কোঁকড়া বন্ধনী
মনে রাখুন যে কনস্ট্রাক্টরের নাম ক্লাস নামের মত একই থাকা দরকার
কনস্ট্রাক্টরও মেথডের অনুরূপ কিন্তু সেখানে কিছু গুরুত্বপূর্ণ তফাৎ রয়েছে
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা একই আউটপুট দেখতে পারি
এর কারণ হল কনস্ট্রাক্টর যা আমরা সংজ্ঞায়িত করেছি তা কনস্ট্রাক্টর না থাকার মতই
কিন্তু এখানে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরী করা হয়নি কারণ আমরা একটি কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত করেছি
এখন আমাদের ভ্যারিয়েবলে মান দেই
সুতরাং কনস্ট্রাক্টরের ভিতরে লিখুন roll number ইকুয়াল টু 10 সেমিকোলন
এবং নামে ইকুয়াল টু ডাবল উদ্ধৃতি চিনহে রামান এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা আউটপুটে দেখি যে roll number হল 10 এবং নামে হল রামান
সুতরাং কনস্ট্রাক্টর ইনস্ট্যান্স ফীল্ড ইনিসিয়েলাইজ করে
এখন মেথড এবং কনস্ট্রাক্টরের মধ্যে কয়েকটি তফাৎ দেখি
কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নেই
যখনকি মেথডের একটি রিটার্ন টাইপ রয়েছে
কনস্ট্রাক্টর নিউ অপারেটর ব্যবহার করে কল করা হয়
যখনকি মেথড ডট অপারেটর ব্যবহার করে কল করা হয়
সুতরাং এগুলি হল মেথড এবং কনস্ট্রাক্টরের কয়েকটি তফাৎ
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ডিফল্ট কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত করা
এবং মেথড ও কনস্ট্রাক্টরের তফাৎ সম্পর্কে
আত্ম মূল্যায়নের জন্য ভ্যারিয়েবলের সাথে এমপ্লয়ী ক্লাস এবং ভ্যারিয়েবল দেখাতে একটি মেথড বানান
এবং এমপ্লয়ী ক্লাসের জন্য একটি কনস্ট্রাক্টর তৈরী করুন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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখুন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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি